এই বড় বিল্ডিংতে দেখতে খুবই সুন্দর।

এই দোকানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাওয়ার।

অর দেখা যাচ্ছে ফেবিকুইক ।

ছোত ব্যাতারি ফেবিকল তেল চকলেট দুধ বিভিন্ন ধরনের খাওয়ার তেল বিস্কিট ম্যাগি।

আর লিখা আছে বিসারগর ফাইয়ার স্টেশন ।

আর জিনিসটা হলো সাবুন তেল শ্যাম্পু লিপ বাম আর অনেক জিনিস গুলো আছে।

আর একজন মানুষ বোছে আছে।

চালের বস্তা পেটি চিপস প্যাকেট আর বিভিন্ন ধরনের সবজিও দেখা যাচ্ছে।

আর বড় পোস্টার লাগানো হচ্ছে।

আর ওপরে বড় সাইনবোর্ডে লেখা আছে আয়ুষ্মান ভারত।

আর বিবিন্ন দরনের হেয়ার কালার শ্যাম্পু ক্রিম দেখা যাচ্ছে।

এই দোকানের ওপরে বড়ো পোস্টারে দেখা যাচ্ছে কসমেটিক ।

অনেকটি কম্পিউটার দেখা যাচ্ছে আর অনেকটি চেয়ারও দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি দেখতে পেয়েছি মারুতি সুজুকি এর গাড়ি।

এই পোস্টারে লেখা আছে শপি বাডিলাল পিওর ভেজিটেরিয়ান আইসক্রিম ।

সারা শরীর আর কাপড়ের রং দিয়া ভরা।

এই ছবিতে দেখতে পেয়েছি একতা সুন্দর মন্দির।

এই মানুষ চেহারা ব্লার করে রাখা।